এপাশে হচ্ছে মা কালী সে-- মোবাইল সেন্টার আছে আর একটা লোক এমনি দাঁড়িয়ে আছে নিচে সিঁড়ি দেখা যাচ্ছে ওই পাশে আর একটা লোক ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে।

উম এখানে একটা উম হল মতো দেখা যাচ্ছে এটা একটা দো-দোকান এর মধ্যে প্রচুর ধরনের প্রোডাক্ট আছে।

এটা এটা একটা রাস্তা রাস্তার উপরেই দেখা যাচ্ছে একটা আহ নীল রঙের বোর্ড লাগানো আছে বোর্ড -এর ওপর লেখা আছে মেদিনীপুর কলেজ আর তার পাশেই একটা বড়ো সাদা রঙের বাড়ি দেখা যাচ--

রেলিং দেওয়া আছে পাশে লাল ঊম কুচোকুচো পাথর ফেলা আছে সামনে একটা নদী আছে নদীর চারিপাশে আ সবুজ জঙ্গলে গাছ দিয়ে জঙ্গলে ঘিরে রয়েছে।